আমার যেটা আ কলেজ এ অনেক ছাত্র সব দেখা যাচ্ছে।

চেন জানলায় পর্দা লাগানো আছে একটি সেলিং ফ্যান দেখা যাচ্ছে যেটি ঘুর--

এইটা একটা বিয়ের প্যান্ডেল মনে হয় হয় এ--

কিছু একটা প্যান্ডেল হরচে। অনকে বড়ো দেখে প্যান্ডেল তা।

খাবার খাচ্ছে অনেক লাইটিং আছে ।

চার পাঁচ টা টেবিল দেখা যাচ্ছে। অনকে গুলো চেয়ার দেখা যাচ্ছে।

দোকানদার সব নিয়ে বসে আছে আনারস বিক্রি হচ্চে-এ-এ।

সেই টবের মধ্যে গাছ লাগানো আছে দিয়ে এইকিরে বাড়ি ।

লাল আর হলুদ বিল্ডিং -টা দেখতে অনেক সুন্দর তার--

এ এইখানে একটা ঝাউ গাছ দেখা যাচ্ছে-এ--

অনকে গুলো গাছ দেখা যাচ্ছে-এ তার পরে মুন্দিরটি বন্ধ।

পোস্টার -এ কি যেন লেখা আছে। বোজা যাচ্ছে না।